পেট্রোল পাম্প টি কোনো গ্রাম অঞ্চলে অবস্থিত।

ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি মজিদের ভিতরকার ছবি।

এবং এটি একটি দার্শনিক স্থানে পরিণত হয়েছে।

দোকানটির নাম এম.এস কমল রঞ্জন কর।

ওরা হাইওয়ে -তে যাতায়াত করার জন্য বিভিন্ন গাড়ি--

নার্স -এরা দাড়িয়ে একসাথে ছবি তুলছেন।

এবং পিছনে দূরে জঙ্গল রয়েছে তার পেছনে বড়ো বড়ো পাহাড় রয়েছে। এটি একটি প্রাকৃতিক পরিবেশের সুন্দর উদাহরণ।

এই ছবিটিতে দেখতে পারছি এখানে একটি প্যান্ডেল এর ছবি |

সম্ভবত সেখানে কবর দেয়া হতো কোনো এক সময় |

এবং দূরে একটি কবর স্থানের মতো জায়গা ও রয়েছে।

এবং সেখান কার ভেতর কার ছবি এবং বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়ে বা --

ড্যাম -টি যথেষ্ট বড়ো এবং সুন্দর ড্যাম -টির পিছনে--

সম্ভবত এটি বাইক সারাই করার একটি গ্যারেজ ।

এই গ্যারেজ টি ছোট্ট গ্যারেজ কিন্তু অনেক বাইক সারাই করার জন্য রাখা রয়েছে।

এই ছবিটিতে দেখতে পারছেন একটি রাধাকৃষ্ণর মূর্তির ছবি।

এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জাগায় বাস --

বাগানটি যথেষ্ট সুন্দর করে যত্ন সহকারে রাখা রয়েছে এবং একটি ছেলে সেখানে বাগানে জল দিচ্ছে ফুল গাছে।

এবং অনেক মানুষ একজায়গায় হয়ে সেই চার্চ এ বসে রয়েছেন ফাদার এর বক্তিতা শুনছেন বা--

নদীটি যথেষ্ট চওড়া এবং লম্বা সুন্দর নদী।

ই .সি .ও -এর গেট -এর ছবি।